এক্লিপসে এ প্রোগ্রামিং ফিচার্স এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব এক্লিপসে এর বন্ধুত্বপূর্ণ প্রোগ্রামিং বৈশিষ্ট্য সম্পর্কে
এখানে উবুন্টু 110 জেডিকে 16 এবং এক্লিপসে 370 ব্যবহার করছি
সিস্টেমে এক্লিপসে সংস্থাপিত করা এবং এক্লিপসে এ সহজ জাভা প্রোগ্রাম লেখা এ সম্পর্কে জানতে হবে
না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য এখানে প্রদর্শিত আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন
এক্লিপসে ইদে বিভিন্ন বন্ধুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমর্থন করে অটো কমপ্লিশন অটো কমপ্লিশন সিনট্যাক্স হাইলাইটিং সিনট্যাক্স হাইলাইটিং এরর ডায়ালগ বক্স এরর ডায়লগ বাক্স এবং শর্টকাট কিস শর্টকাট কী আমরা বিস্তারিতভাবে এই বৈশিষ্ট্যগুলির প্রতিটি দেখব
আমরা ফিচার্স নামক ক্লাস তৈরী করে মেন মেথড যুক্ত করেছি
আমরা প্রথমে এক্লিপসে এ অটো কমপ্লিশন বৈশিষ্ট্য দেখব
মেন মেথডের মধ্যে ধনুর্বন্ধনী লিখে Enter টিপুন
এটি স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ক্লোসিং বন্ধনী সেট করে এবং ইনডেন্টেশন এর সাথে কার্সর ও স্থানে রাখে
এটি জোড়ায় কার্যরত প্রতিটি বৈশিষ্ট্য ও সমাপ্ত করে
উদাহরণস্বরূপ প্রথম বন্ধনী লিখুন ওপেন প্যারেনথেসিস এখানে শুধু ওপেন প্যারেনথেসিস লিখতে হবে এবং এক্লিপসে স্বয়ংক্রিয়ভাবে ক্লোসিং প্যারেনথেসিস যোগ করে
এছাড়া আমরা ক্লোসিং প্যারেনথেসিস লিখতে অভ্যস্ত হয়ে থাকলেও এটি অতিরিক্ত ক্লোসিং প্যারেনথেসিস যোগ না করলেও এর লক্ষ্য রাখে
আমি ক্লোসিং প্যারেনথেসিস লিখছি না এবং দেখুন যে শুধু কার্সর ডানদিকে সরে যাচ্ছে এবং অতিরিক্ত প্যারেনথেসিস যুক্ত হয়নি
এটি ডাবল উদ্ধৃতির সাথেও একইভাবে কাজ করে
ওপেনিং উদ্ধৃতি লিখুন এবং এটি স্বয়ংক্রিয়ভাবে উদ্ধৃতি বন্ধ করে
ক্লোসিং উদ্ধৃতি লিখতে অভ্যস্ত হয়ে থাকলে অতিরিক্ত উদ্ধৃতি না যোগ করলেও এটি এর লক্ষ্য রাখে
আমি উদ্ধৃতি লিখতে জানি এবং দেখুন যে অতিরিক্ত উদ্ধৃতি যোগ না করে কার্সর ডানদিকে সরে যাচ্ছে
auto কমপ্লিশন বহুমুখী বৈশিষ্ট্য কোডের কাঠামো বজায় রাখতে সাহায্য করে
এবং এছাড়াও টাইপিং এরর প্রতিরোধ করে যেমন অনুপস্থিত ক্লোসিং ধনুর্বন্ধনী অনুপস্থিত ক্লোসিং প্রথম বন্ধনী এবং অনুপস্থিত ক্লোসিং উদ্ধৃতি
পরবর্তী প্রোগ্রামিং বৈশিষ্ট্য হল সাজেসশন
আমাদের লিখিত জিনিস মুছে ফেলুন
আমরা হেলো শব্দ প্রিন্ট করতে আউটপুট স্টেটমেন্ট লিখব সিস্টেম ডট
এক্লিপসে ড্রপ ডাউন তালিকা প্রদর্শন করে
তালিকায় অন্তর্ভুক্ত পরামর্শ হল ইআরআর inoutকনসোল সকল সম্ভব সমাপ্তি
আউট এ স্ক্রল করুন এবং Enter টিপুন
আবার লিখুন ডট এখন এক্লিপসে আউট মডিউল থেকে পরামর্শ প্রদান করবে
println এ স্ক্রল করুন এবং Enter টিপুন
এখন প্রথম বন্ধনীতে উদ্ধৃতিতে লিখুন হেলো
পরবর্তী বৈশিষ্ট্য হল সিনট্যাক্স হাইলাইটিং বৈশিষ্ট্য
লক্ষ্য করুন যে কীওয়ার্ড পাবলিক ক্লাস পাবলিক স্ট্যাটিক ভয়েড ভিন্ন রঙে রয়েছে
এখানে হেলো শব্দ নীল রঙে রয়েছে এটি নির্দেশ করে যে এটি একটি স্ট্রিং
এই সিনট্যাক্স হাইলাইটিং বৈশিষ্ট্য কীওয়ার্ড এবং কোডের বিভিন্ন অংশের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে
এক্লিপসে প্রোগ্রামারকে এরর খুঁজতে সাহায্য করে
প্রোগ্রামে এরর বাম মার্জিনে লাল ক্রস চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে
এই প্রোগ্রামে আমরা দেখতে পারি যে এখানে একটি এরর রয়েছে মাউস এররের উপর রাখুন
আমরা দেখতে পারি যে এরর বলে সেমিকোলন অনুপস্থিত এবং এররের সমাধান ও প্রদর্শন করা হয়েছে
আমরা এরর সমাধান না করে রান করতে চাইলে ডান ক্লিক করুন রান এএস এবং জাভা অ্যাপ্লিকেশন এ টিপুন
এখানে এরর ডায়ালগ বাক্স রয়েছে নির্দেশ দেয় যে একটি এরর রয়েছে আমাদের এগোনো উচিত কি নয়
এখনকার জন্য এগোই
আমরা দেখি যে একটি আউটপুট রয়েছে যা নির্দেশ দেয় এখানে একটি এরর রয়েছে এবং যখন আমরা প্রব্লেম কনসোল এ যাই সকল সমস্যা সমাধানের সাথে তালিকাভুক্ত রয়েছে
সুতরাং সেমিকোলন যোগ করে এরর সমাধান করি
সংরক্ষণ করতে Ctrl S টিপুন
এক্লিপসে এর পরবর্তী প্রোগ্রামার বন্ধুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল shortcut কিস
সাধারণ শর্টকাট কীস হল সংরক্ষণের জন্য CtrlS এবং ফাইল খুলতে CtrlO এরকম অনেক সাধারণ ফাংশনের জন্য এক্লিপসে এ শর্টকাট কীস রয়েছে
কন্ট্রোল ফ11 হল কোড রান করতে শর্টকাট কী
এখন এটি চেষ্টা করি
Ctrl ধরে রেখে ফ11 টিপুন এবং আমরা দেখি যে কোড রান করে এবং আউটপুট হেলো প্রিন্ট হয়েছে
মেনুতে দেখলে শর্টকাট কীসের জন্য অন্যান্য বিকল্প পাই
রান এ টিপুন এবং দেখুন যে অপশন এর ডান শেষে একটি শর্টকাট দেওয়া রয়েছে
দেবুগ এর জন্য শর্টকাট কী হল ফ11
এটি ছোট কিন্তু এক্লিপসে এ প্রোগ্রামিং বৈশিষ্ট্য এ সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়ার তালিকা
পরবর্তী টিউটোরিয়ালে আরো বৈশিষ্ট্য দেখব
টিউটোরিয়ালের শেষে চলে এসেছি এখানে এক্লিপসে এ প্রোগ্রামিং বৈশিষ্ট্য এর ব্যবহার সম্পর্কে শিখেছি অটো কমপ্লিশন সিনট্যাক্স হাইলাইটিং এরর ডায়ালগ বক্স এবং শর্টকাট কিস
নির্দেশিত কাজ হিসাবে ক্লাসের সাথে হেলো প্রিন্ট করতে একটি সহজ প্রোগ্রাম লিখুন
এই প্রক্রিয়ায় এক্লিপসে এর সকল প্রোগ্রামিং বৈশিষ্ট্য প্রয়োগ করুন
এর কার্যপ্রণালী লক্ষ্য করুন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
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট অর্গ স্লাশ ন্মেইক্ট হাইফেন ইন্ট্রো আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ